linux operating system এই কথ্য tutorial আপনাকে স্বাগত জানাচ্ছি
in টিউটোরিয়ালেটিতে আমরা কিছু মৌলিক র্নিদেশাবলী শিখব
আমি ubuntu ১০ ০৪ ব্যবহার করছি
আমি ধরে নিচ্ছি যে আপনি linux operating system কিভাবে শুরু করতে হয় ত়া জানেন
আপনি চাইলে সেই সংক্রান্ত tutorialthe www spokentutorial org ওএবসাইটএ দেখতে পারেন
in টিউটোরিয়ালেটিতে আমরা commands এবং commands interpreter সম্পর্কে শিখব
তারপর আমরা শিখব কিভাবে man commandএর দ্বারা linux সাহায্য পাওয়া যেতে পারে
এখন প্রথম প্রশ্ন হল commands আসলে কি
সরল ভাষায় linux commands হল in কিছু শব্দগুচ্ছ যা দিয়ে কোনো ক্রিয়া বা action হয়
খুব কম linux commands দৈর্ঘ্যে চার অক্ষরের চেয়ে বেশি ps উদাহরণস্বরূপ ls who ps ইত্যাদি
commandsগুলি lower case the ছোটো হাতের অক্ষরে লেখা হয় এবং সেগুলি case sensitive হয় চলুন একটি উদাহরন দেখি
application> accessories
তারপর অপশনগুলি থেকে terminal click করলাম
আপনি terminal window খোলার জন্য আপনার কীবোর্ডের ctrl alt t কীতিনটি একসাথে টিপতে পারেন
আমরা এখন prompt দেখতে পাচ্ছি $ এবং তার পাশে একটি cursor দপদপ করছে এই promptএই আমরা command type করবো
who type করে enter press করুন
এখন we systema যারা log in করে আছে তাদের name দেখা যাচ্ছে আমরা প্রকৃতপক্ষে একটি command who রান করেছি যার দ্বারা systema কারা log in করে আছে ত়া দেখা যায়
কিন্তু কে এই commandগুলিকে যেগুলি আসলে কএকটি অক্ষরের থেকে বেশি কিছু নয় সেগুলিকে ক্রিয়াত়ে রূপান্তর করছে
এ0ইটি command interpreterএর কাজ এটিকে shell বলা হয়
shell বলতে এমন acts programকে বোঝায় আমাদের এবং linux systemwe মধ্যে সাধারণ ক্ষেত্র হিসাবে কাজ করে
এটি আমাদের দ্বারা লেখা commands operating systemএ execute করত়ে বা চালাতে সাহায্য করে
linuxএ একাধিক আলাদা shell ইনস্টল করা যায় যাতে আপনি আপনার পছন্দমত shellthe ব্যবহার করতে পারেন
linuxএ সাধারনতঃ bash বা gnu bourneagain shell shell/bin/sh হিসাবে ইনস্টল করা থাকে
এই টিউটোরিয়ালটিতে আমরা the commandsগুলি শিখব সেগুলি generic অর্থাৎ বেশিরভাগ linux shellএই সামান্য কিছু পরিবর্তন করে এই commandsগুলি রান করা যায়
আমরা এই tutorialকমান্ড রান করার জন্য bash shell ব্যবহার করব
কারণ bash সর্বাপেক্ষা জনপ্রিয় shell এবং প্রায় সমস্ত unix সিস্টেমএ ব্যবহার করা যায়
অন্যান্য shellএর মধ্যে আছে bourne shell sh যেটি মূল unix shells c shells csh এবং korn shell ksh
আমরা কোন shell ব্যবহার করছি to দেখার জন্য
command প্রম্পটএ লিখুনecho space dollar বড় হাতের অক্ষরে shell enter টিপুন
সাধারণতঃ/bin/bash বা bash shell output হিসাবে দেখা যায়
সেই পদ্ধতি আরো advanced tutorial আলোচনা করা হবে
প্রকৃতপক্ষে commandsগুলি হল files যাতে programs থাকে programsগুলি প্রায়শই c languagee লেখা হয়
এই ফাইলগুলি ডিরেক্টরীতে থাকে একটি command কোথায় আছে ত়া দেখার জন্য আমরা type command ব্যবহার করতে পারি
command promptএ লিখুন type স্পেস ps enter টিপুন
দেখা যাচ্ছে ps ps হল প্রকৃতপক্ষে একটি file যা/bin ডিরেক্টরীতে থাকে
যখন আমরা command prompta command এন্টার key shell কিছু নির্দিষ্ট ডিরেক্টরীতে অনুরূপ নামের file অনুসন্ধান করে
যদি filethe খুঁজে পাওয়া যায় তাহলে সেই সংশ্লিষ্ট file এর program রান করে অন্যথায় একটি command not found error দেখা যায়
কোন কোন ডিরেক্টরীত়ে কমান্ডটি অনুসন্ধান করা হবে ত়া path variable দ্বারা বোঝা যায় আমরা the একটু পরেই দেখব
enter টিপুন
commandsএর ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ জিনিস উল্লেখ করা প্রয়োজন
linux দুই ধরনের commands আছে : external command এবং internal command
external commandsগুলি আলাদা files বা programs হিসাবে থাকে
linuxএ বেশীরভাগ commandsis এই প্রকৃতির কিন্তু কিছু commands আছে যাদের implementation shellএর ভিতরেই লেখা থাকে এবং সেগুলি আলাদা files হিসেবে থাকে না
সেগুলি হল internal commands
echo একটি internal command the নিয়ে আমরা এমরা একটু পরেই আলোচনা করবো
terminal উইন্ডোgo যাjan command প্রম্পটএ লিখুন
type space echo enter টিপুন
output থেকে দেখা যাচ্ছে echo একটি shell bulletin
একটি fileএর name দেওয়ার পরিবর্তে এটি দেখায় যে echo command implementation shellএর মধ্যেই আছে এইজন্যই এটিকে internal command বলা হয়
এবার অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাত commandsএর কাঠামো নিয়ে আলোচনা করা যাক
commands একটি শব্দ অথবা সাদা spaces দ্বারা আলাদা করা একাধিক শব্দ নিয়ে হতে পারে
দ্বিতীয ক্ষেত্রে প্রথম শব্দটি হল command প্রকৃত name এবং অন্যগুলি হল arguments
argumentগুলি অপশন be expression অথবা file names হতে পারে
একটি command বিভিন্ন অপশনএর জন্য বিভিন্ন কাজ করে থাকে
সাধারণত অপশনগুলির পূর্বে একটি বা দুটি বিয়োগ চিন্হ থাকে থাকে সেগুলিকে যথাক্রমে সংক্ষিপ্ত এবং দীর্ঘ অপশন বলে
terminal windowgo যান commands লিখে তাদের outputs দেখা যাক
terminal window পরিস্কার করার জন্য clear লিখুন
তারপর ls লিখে enter টিপুন
আবার clear লিখে enter টিপুন
লেখা যাক ls space মাইনাস a তারপর enter টিপুন
terminal পরিষ্কার করার জন্য আবার clear লিখুন
এরপর লিখুন ls space মাইনাস মাইনাস all তারপর enter টিপুন
আবার terminal পরিষ্কার করার জন্য clear লিখুন
enter টিপুন
এখন এইটুকু বুঝলেই যথেষ্ট যে অপশনat পরিবর্তনের সঙ্গে সঙ্গে command আচরণএরও পরিবর্তন হয়
linuxa অনেক commands আছে
যেগুলির প্রত্যেকটির অনেকগুলি অপশন আছে
কএকটি commandsকে একত্র করে একসাথে চালানো যেতে পারে আমরা সেটি একটু পরে দেখব কিন্তু এত কিছু আমরা মনে রাখব কিভাবে
বাস্তবে মনে রাখার কোনো প্রয়োজন নেই কারণ linux উত্কৃষ্ট online সাহায্যের সুবিধা আছে
man commandএর দ্বারা লিনাক্সএর প্রতিটি command সম্বন্ধে তথ্য জানা যায়
উদাহরণ স্বরূপ ls commandfor বিষয়ে জানতে হলে আপনি terminal যান
এবার man commandএ argument হিসাবে ls লিখতে হবে লেখা যাকman space ls enter টিপলাম
এখান থেকে বেরিয়ে আসতেহলে q টিপতে হবে
man হল systemsএর নিজস্ব তথ্যসহায়ক সাধারণতঃ manএর argument একটি program উপযোগীতা বা function হয়ে থাকে
man সেই argumentsএর সাথে সংশ্লিষ্ট তথ্য প্রদর্শন করে
কোনো সেকশন বা পরিচ্ছেদ উল্লেখ করা থাকলে man শুধুমাত্র সেই পরিচ্ছেদএর তথ্য অনুসন্ধান করে
সাধারনতঃ man কমান্ড পূর্বনির্ধারিত ক্রমঅনুসারে সব পরিচ্ছেদএই অনুসন্ধান করে এবং তথ্যটি একাধিক পরিচ্ছেদa থাকলে the কেবলমাত্র প্রথম পরিচ্ছেদএর তথ্যটিis দেখায়
আপনি man commandটিকে স্বয়ং man commandএর সম্বন্ধে জানতেও ব্যবহার করতে পারেন
terminalএ go লিখুন man space man enter টিপুন
বাইরে আসতে q টিপুন
man command অনেক অপশন আছে
এখানে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অপশনগুলি নিয়ে আলোচনা করা যাক কখনও এরকম হয় যে আমরা কি করতে চাই ত়া জানি কিন্তু সেটি করার জন্য সঠিক commandthe জানি না সেইক্ষেত্রে আমরা কি করব
man commandsk অপশনএর সাথে ব্যবহার করলে সেটি একটি keywordএর সাথে সংশ্লিষ্ট সমস্ত commandsগুলির একটি তালিকা দেয় এবং তাদের সংক্ষিপ্ত উদ্দেশ্যে জানায়
উদাহরণস্বরূপ একটি directory তৈরি করার সঠিক command আমরা নাও জানতে পারি
সেইক্ষেত্রে command promptwe গিয়ে লিখতে হবেman space মাইনাস k space directories enter টিপুন
এখন আমরা এই সবকটি commands থেকে আমাদের প্রয়োজনীয় commandsটি খুঁজে নিতে পারি
একই জিনিস apropos commandএর মাধ্যমেও করা যায়
command promptএ লিখুনapropos space directories output দেখতে enter টিপুন
কোনো কোনো সময় আমাদের খুব অধিক বিশদ বর্ণনার প্রয়োজন থাকে না আমাদের শুধু জানার থাকে একটি command কি করে
সেইক্ষেত্রে আমরা whatis command অথবা manf ব্যবহার করতে পারি দুটিwe command in linein বর্ণনা দেয়
terminal window পরিষ্কার করার জন্য clear লিখুন
লিখুন whatis space ls enter টিপুন
কিছু command we অনেক অপশন থাকে আমরা commands বিভিন্ন অপশনগুলি একটি তালিকা দেখতে চাইতে পারি
তারজন্য মাইনাস help অপশন ব্যবহার করতে হবে
command prompt এ go লিখুন is space মাইনাস মাইনাস help enter টিপুন
আমি উপরে scroll করছি যাতে আপনারা এই তথ্যসহায়ক পৃষ্ঠার সমস্ত অপশনগুলি দেখতে পারেন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
এই বিষয় বিস্তারিত তথ্য নিম্নলিখিত linkএ আছে
আমি অন্তরা এই টিউটোরিয়ালthe অনুবাদ এবং রেকর্ড করেছি এই টিউটোরিয়ালএ অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ শুভবিদায়